সময়টি সকালের সময় বলে মনে হচ্ছে। এখানে নিচে জলটির স্রোতটি খুবই কম আছে।

আশেপাশে অনেক বড় বড় গাছও রয়েছে বলে মনে হচ্ছে। গাছগুলিকে খুব সুন্দরভাবে কাটিং করে সাজানো হয়েছে।

আমার সামনে আমি একটি খোলা ময়দান দেখতে পাচ্ছি। এই ময়দানটি খুবই বড় বলে মনে হচ্ছে।

আমার সামনে আমি একটি জলাশয় দেখতে পাচ্ছি। এখানে জলাশয়ের নিচে অনেকখানি পাথরও রয়েছে।

দূরের জায়গাটিও বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। ওপরে আপনার রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে বলে মনে হচ্ছে।

এবং ওপরেও কিছু মাছ রাখা হয়েছে বলে মনে হচ্ছে। মাছের দোকানটি বেশ বড়সড় বলে মনে হচ্ছে। এখানে একজন ভদ্রলোককে --

আমার সামনে আমি একটি হল রুম দেখতে পাচ্ছি। রুম টি খুবই বড়সড় বলে মনে হচ্ছে। রুম -এর দরজাটি খোলা আছে বলেও মনে হচ্ছে।

আশেপাশে আরো অনেক বড় বড় গাছ রয়েছে বলে মনে হচ্ছে। পেছনের দিকে আপনার একটি অন্য কোনো গাড়ি ঘোরার স্ট্যান্ড আছে বলে মনে হচ্ছে।

সকালের সময় বলে মনে হচ্ছে। উম মানে বাড়িটি বেগুনী রঙের করা হয়েছে বলে মনে হচ্ছে। বাড়িটির জানলাগুলিও বেশ বড় বড়।

পোস্ট অফিস -টি পুরাতন হলেও আহ পোস্ট অফিস -টি বেশ বড়সড় এবং সামনের জায়গাটিও বেশ --

বের করে দেওয়া হয়েছে এবং মূর্তিটি ওঠার জন্য স ছোট্ট কয়েকটি সিঁড়িও করে দেওয়া হয়েছে।

এবং ঐখানে অনেককটি গাড়িও আমি দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি। সামনের রাস্তাটিও বেশ লম্বা এবং চওড়া বলে মনে হচ্ছে। সময়টি সকালের সময়।

এখানে হল রুম টিও বেশ লম্বা এবং চওড়া বলে মনে হচ্ছে। হল রুম -এর পাশে আপনার খুবই বড় বড় জানলা দেওয়া আছে যাতে আলো পর্যাপ্ত পরিমানে আসতে পারে ভেতরে।

এবং একটি আলমারিও দেখতে পাওয়া যাচ্ছে। সময়টি সকালের সময়।

আমার সামনে আমি একটি বড় পুকুর দেখতে পাচ্ছি। এখানে অনেক পদ্ম গাছও জন্মগ্রহণ করেছে বলে মনে হচ্ছে। পদ্ম ফুলগুলি হচ্ছে গোলাপী রঙের।

খুবই সুন্দরভাবে নীল এবং উম গোলাপী রঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে বলে মনে হচ্ছে।

টেবিল -ও রাখা হয়েছে। এখানে প্রতিটি টেবিল -এর মধ্যে জলের ব্যবস্থাও করা হয়েছে বলে মনে হচ্ছে।

দেখা যাচ্ছে। শোরুম -টি বিশাল বড়সড় বলে মনে হচ্ছে এবং শোরুম -টি খুবই সুন্দর পরিস্কার পরিচ্ছন্ন।

এসেছেন বলে মনে হচ্ছে। জায়গাটির মধ্যে কোন অনুষ্ঠান চলছে বলে মনে হচ্ছে। জায়গাটি দেখতে খুব সুন্দর লাগছে খুবই ভালো লাগছে।

গ্যারেজ টি হচ্ছে হাতে কল ছোট্ট গ্যারেজ একটি।

এ বাস -টি এখনো পর্যন্ত মার্কেট -এ বেরোয় নি। বাস -টি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই রোড -টিও বেশ লম্বা এবং চওড়া।

বাঁধা রয়েছে বলে মনে হচ্ছে এবং গো- গরুগুলি একটু বাইরে বাঁধা রয়েছে গোশালার ভিতরে বাঁধা নেই।

এবং ওপরে আপনার কিছু ইলেকট্রিক -এর তারও আমি দেখতে পাচ্ছি। এই জায়গাটি ছোট হলেও জায়গাটি বেশ গো পরিস্কার।

এখানে অনেকজন ব্যক্তিকে যারা কাজ করে তাদেরকে দেখতে পাচ্ছি এবং পাশে আপনার।

এবং তার নিচে হচ্ছে ইকো ব্যাঙ্ক । দুটি ব্যাঙ্ক অবস্থিত বলে মনে হচ্ছে। এই --

এই নদীর জলটি খুবই পরিস্কার এবং স্বচ্ছ বলে মনে হচ্ছে। নদীর জলটিও বেশ ঠান্ডা বলেও মনে হচ্ছে।

ব্লু কালার -এর জিন্স পরে আছে বলে মনে হচ্ছে। এখানের জলটি

এখানে একটি ছেলেকে জিম করতে দেখা গেছে। সে একটি ব্লাক কালার -এর টি-শার্ট এবং ব্যা ব্লাক কালার -এর --

একটি ট্র্যাক শুট প্যান্ট -ও পরে আছে এবং পায়ে বুট -ও পরে আছে বলে মনে হচ্ছে।